এখানে অনেকগুলো ইট গাঁথা রয়েছে। ইট গুলির উপরে একজন লোক দাঁড়িয়ে রয়েছে।

এখানে একটি সাদা রঙের সেলুন দেখা যাচ্ছে যার নাম সিটি সেন্টার সেলুন । সেলুন -টির সামনে অনেকগুলো চেয়ার রাখা হয়েছে।

এখানে একটি ফুলের বাগান দেখা যাচ্ছে যেখানে অনেক গাদা ফুল ফুটে রয়েছে ও সেই বাগানের মধ্যে একটি মেয়ে দাড়িয়ে রয়েছে।

মাছ বিক্রেতার পিছনে একটি বড়ো গাড়ি দেখা যাচ্ছে ও কিছু বড়ো বড়ো ট্রাঙ্ক দেখা যাচ্ছে সামনে কতোগুলি বাড়ি দেখা যাচ্ছে।

এখানে একটি অরেঞ্জ ও সাদা রং এর বড়ো বাড়ি দেখা যাচ্ছে বাড়িটির পেছনে দুটো নারকেল গাছ রয়েছে বাড়িটিতে ছাদ রয়েছে।

নিচে অনেক বাটি ও থালা দেখা যায় ঘরটি লাইট দাওয়া হয়েছে।